ছবিটা দেখে মনে হচ্ছে হয়তো কোন তীর্থস্থান যেখানে মানুষ নেমে জলে স্নান করে ঠাকুরকে পুজো নিমন নিবেদন করে তো এরকম দেখে আমার দক্ষিণেশ্বরের কথা মনে পড়ে গেল।

ছোটবেলায় যখন বাবা মার সাথে যেতাম দক্ষিণেশ্বরে স্নান করে তবেই ঠাকুরের কাছে পুজো দিতে দিতে যেতে যেতাম কিন্তু এখন তো বড়ো হয়ে গেছি সেভাবে স্নান জলে করা হয় না।

দেখে বোঝা যাচ্ছে যেকোনো একটি চাষের জায়গায় জল জমাট করে রেখে দেওয়া হয়েছে। গা মানে গাছকে চাষের গাছকে জল দেওয়ার।